তারপরে seed যেটা হয় সেগুলো একসাথে mixie তে দিয়ে সেটাকে paste করে স্মুদি বানিয়ে অনেকে খাচ্ছে এরকম নানা রকমের হম option এখন আছে যেগুলো আমরা নিজেদের শরীরের যেগুলোর মাধ্যমে আমরা নিজেদের শরীরের খেয়াল রাখতে পারি এখন অনেক বেশি মানুষ কে সচেতন করার জন্য অনেক বেশি পরিমাণে এগুলো হম যেমন facebook live বা ডাক্তাররা বেশি করে এসে এসে বলছেন যে আপনারা এটা খাবেন না বা আপনারা এইভাবে যদি চলেন তাহলে আপনাদের শরীর সুস্থ থাকবে সেগুলো যদি আমরা একটু মেনে চলি তাহলে কিন্তু আমাদের শরীরের জন্যই ভালো যেমন ধরুন আমরা যে fast food গুলো খাই অর্থাৎ যদি আমরা চপের কথা বলি, তারা কি করছে একই তেল রোজ রোজ ব্যবহার করে যাচ্ছে যেটা আমাদের একদমই ঠিক নয় খাওয়া একই তেল বারবার করে ব্যবহার করতে করতে তেলের যে গুনাগুনটা সেটা সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে যায় তারা একটা কড়াইতে অনেকটা পরিমাণ তেল নিয়ে চপ বাজছে দিয়ে সেটা আবার তুলে রেখে দিচ্ছে । এরকম ভাবে হয়তো তারা তেলটা দশ দিন বা সাত দিন মত সেই তেল দিয়েই চালাচ্ছে তো এর ফলে আমাদের ওই যে তেলেভাজা যে খাবার গুলো যেগুলো আমরা খাচ্ছি এর ফলে আমাদের শরীরের অনেক ক্ষতি হচ্ছে যেটা হয়তো এখন কিছুই বুঝতে পারছিনা কিন্তু ভবিষ্যতে গিয়ে এটার যে প্রভাব সেটা হয়তো আমরা পাব এটা থেকে আমাদের নজর রাখতে হবে যদি বা আমাদের

খাবারগুলো খাই সেখানে চেষ্টা করতে হবে কম তেল কম মসলা দিয়ে রান্না করতে এবার সপ্তাহে একদিন বা দুদিন আমরা একটুখানি ভালো করে রান্না করে খেতে পারি কিন্তু রোজ না এবার কি আমরা বাইরের খাওয়ার একেবারেই বন্ধ করে দেবো? না সেটা কখনোই নয় অবশ্যই আমরা বাইরের খাওয়ারও খাব। কিন্তু কম রোজ যেন আমরা সেটা না খাই সেদিকে আমাদের নজর রাখতে হবে এবার একটা কথা যেটা সমস্ত ডাক্তার রা বলছেন যে এই গরমে আমরা কিভাবে আমাদের শরীরের দিকে নজর রাখব অনেক বেশি করে জল আমাদের খেতে হবে দিনে তিন থেকে চার লিটার যাতে আমরা জল খাই সেদিকে আমাদের অবশ্যই করে নজর রাখতে হবে এবং আরো একটা জিনিস সেটা হচ্ছে শরবত যেমন ধরুন তরমুজের শরবত আমরা খেতে পারি লেবুর শরবত আমরা খেতে পারি কিন্তু বরফ দিয়ে নয় অবশ্যই বরফ দিয়ে নয় একদম সাধারনভাবে তরমুজটাকে

ওই mixie তে paste করে খেতে হবে আর লেবুর শরবত খুবই বানানো সোজা সেটা তো এমনি বানিয়ে ফেলতে পারব ওখানে তো আর mixie কোন দরকার পড়বে না আরো একটা জিনিস যেটা আমাদের অবশ্যই মনে রাখা উচিত বা অবশ্যই মনে শুধু রাখলে হবে না অবশ্যই এটা মেনে চলা উচিত সেটা হচ্ছে আমাদের যখন কোন শরীর খারাপ হয় আমরা ডাক্তার না দেখিয়ে আমরা হয় আমাদের যা যা উপসর্গ দেখা দিচ্ছে সেটা আমরা Google দিয়ে search করে

যেকোনো ওষুধের দোকানে যে দাদারা থাকেন তাদেরকে আমরা বলছি যে আমাদের এই এই সমস্যাগুলো হচ্ছে তুমি আমাদের একটা ওষুধ দাও তারা তাদের অ্যাঁ

যেমন ধরুন আমাদের যদি সর্দি-কাশি হয় আমরা গিয়ে বলছি তারা একটা antibiotic পাতা আমাদের হাতে ধরিয়ে দিয়ে বলছেন যে এটা দিনে দুবার করে খেয়ে নেবেন। এটা ডাক্তাররা বলছেন যে এটা একদমই করা যাবে না। অর্থাৎ আমরা হয়তো ডাক্তারের খরচটা বাঁচাচ্ছি খরচটা বাঁচিয়ে আমরা ওষুধের উম দোকানে দাদাদের থেকে ওষুধ নিয়ে চলে আসছি কিন্তু আদৌ হয়তো আমাদের সে ওষুধ তার কোন দরকারই ছিল না হয়তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার হয়তো অন্য একটা কোন ওষুধ দিত বা আমরা হয়তো যে রোগটা ভাবছি হয়তো আমাদের সে রোগটা হয়নি অন্য কোন রোগ হয়েছে। তো সেটা তো আমাদের না জেনে আমাদের তো ওষুধ খাওয়াটা ঠিক না

কারণ এর ফলে অনেকের অনেক রকম সমস্যা হয় যেমন ধরুন অনেকে গ্যাসের ব্যথা এটা আমাদের খুবই একটা মানে কমন সমস্যা সেটা হচ্ছে গ্যাস

বা শুধুমাত্র গ্যাস হলেই হয় না অনেক রকম cardiac arrest এই বুকে ব্যথার জন্য হচ্ছে বা বুকে ব্যথা আমরা গ্যাসের খেয়ে নিই দীর্ঘদিন ধরে যে চেপে রাখছি এই আমরা যে ডাক্তার দেখাচ্ছি না এর ফলে আমাদের শরীরে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আগে থেকেই অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তা আমরা যাতে এই ভুলটা না করি আমরা যাতে কোন কিছু সমস্যা হলে আমরা যাতে ডাক্তারের কাছে যাই এখন ডাক্তারের অনেক রকম option আছে ডাক্তারের কাছে না গিয়েও আমরা online ও বাড়িতে বসেও আমরা ডাক্তার দেখাতে পারি। তো সেটাও আমরা করতে পারি, মোটকথা আমরা যেন একটা ডাক্তার ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ওষুধ খাই এবং রোগ যেন আমরা চেপে না রাখি সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবার হচ্ছে এই গরমে আমাদের শরীরের দিকে অবশ্যই করে নজর রাখতে হবে যেমন হালকা রঙের পোশাক পরা বাইরে বেরোলে ছাতা জলের বোতল অবশ্যই করে নিয়ে বেরোনো কেউ যদি একটু লেবুর শরবত নিয়ে বেরোতে চান বেরোতে পারেন এবার অনেকে আছে জল বেশি খেতে পছন্দ করেন না তারা একটু পুদিনা পাতা দিয়ে সেই জলটা খেতে পারেন এরকম অনেক রকমের ভাবে নিজেদের খাওয়া দাওয়াকে আরো বেশি কি বলবো healthy করে তুলতে হবে নিজেদেরকে healthy রাখার জন্য তো এটাই হচ্ছে কথা এছাড়াও আমরা উম টুপি ব্যবহার করতে পারি এবং চেষ্টা করব যাতে যেখানে যাওয়ার হোক সেটা যাতে আমরা সকালের দিকে অর্থাৎ ভোরবেলা অথবা আমরা যদি একটু রোদ টা পড়ে গেলে অর্থাৎ বিকেলবেলা করে যাতে যদি আমরা যাই সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সুতির জামা কাপড় পড়তে হবে যাতে আমাদের গায়ে কোনরকম ভাবে কোনরকম অস্বস্তি যেন না হয় সেদিকে আমাদেরই নজর রাখতে হবে বারে বারে জল খেতে হবে এটা অবশ্যই মনে রাখতে হবে এখন অনেক রকমের app আছে যদি আপনারা জল খেতে ভুলে যান তাহলে সেই অ্যাপের মাধ্যমে আপনারা reminder alarm set করে রাখতে পারেন আমার দিনে এতটা জল খাওয়া আমার কথা এবার সেটা ওরা time অনুযায়ী alarm বাজাতে থাকবে তাহলে কি হবে আপনার মনে থাকবে যে হ্যাঁ আমার এখন জল খাওয়ার সময় হয়ে গেছে

সবাই ভাল থাকবেন

আমি তো বেশ মজাতেই আছি। হ্যাঁ গো দিদি। পরীক্ষা হয়ে গেছে, সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছি। এ বার ভাবছি কি~ কিছুদিনের জন্য বে~ বেড়াতে যাব। আর কোথায় যাব বলো মামারবাড়ি ছাড়া? আর জায়গাটা কোথায় আছে? সে তো তোমার কথা শুনেই বুঝতে পারা যাচ্ছে। আমারও কদিন আগে খুব ঠান্ডা লেগেছিল। কিন্তু পড়াশোনার চাপের জন্য আমি আর শরীরটা ভাল যাচ্ছিল না জানো দিদি। আমি দেখেছি, পরীক্ষা শুরু হওয়ার অনেকদিন আগেই আমি দেখেছি। আমার তো কিন্তু দারুণ লেগেছে ৷ আরে জানাবো কি করে তোমাকে, তারপরে তো আমার পরীক্ষা শুরু হয়েছিল। হ্যাঁ সেটা করলে হত। আর বলো না। আমি যখন পড়াশুনো করতে গিয়~ গিয়েছিলাম, তখন আমার বান্ধবীরা সবাই দেখেছে। আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করতো কিরে, দেখলি ছবিটা কিন্তু দারুণ, না দেখলে কিন্তু খুব। খুব খারাপ হয়ে যাবে দেখ। তাহলে তোর ভালো লাগবে৷ আমি বললাম বেশ সবাই যখন এত করে বলছে, ছবিটা খুব দারুণ করেছে, তখন আমি আর লোভ সামলাতে পারলাম না। যে একদিন রাত্রে বেলা চুপিচুপি করে করে। মায়ের চোখের আড়াল দিয়ে ছ~ ছবিটা দেখেই নিলাম। যত সম্ভব মনে হয় রাজ চক্রবর্তী বলে যে পরিচালক, সেই লিখেছে। উনি যে এত সুন্দর পরিচালক কি বলবো তোমাকে। এর আগেও তো অনেক ছবিতে সুন্দর সুন্দর গল্প লিখেছেন। আমার না খুব ভাল লাগে। এই পরিচালক এর প্রতীক~ মানে প্রত্যেকটা ছবি দেখতে আমার ভালো লাগে। একদ~ একদমই তুমি, একদমই ঠিক বলেছো তুমি। একদম মনে হচ্ছে, আমাদের সম বয়সি। কোন অংশে কিছু বাদ নেই। এতো সুন্দর অভিনয়। সত্যি, দেখে মনটা ভরে গেল। একদমই ঠিক বলেছ। বইটাতে, ওকে যা সুন্দর মানিয়েছে না, সত্যি প্রথমে তো আমার তো খুবই ভাল লেগেছে। সু~ যখন movie প্রথম শুরু হল, প্রথমে তো কিছু বুঝতেই পারছিলাম না। তারপর যত movie টা দেখতে শুরু করলাম, তত বুঝতে পারলাম, যে না, ছবিটা সত্যিই খুব সুন্দর। হ্যাঁ, দিদি, প্রত~, মানে প্রত্যেকটা গানই অসাধারণ। মানে কোনটা বাদ দেওয়া যাবে না। হ্যাঁ দিদি সত্যি। মানে ছবিটা যে টা এত অসাধারণ হয়েছে না, আর প্রত্যেকটা মানে যে মোক্ষম যে অভিনেতা, সেও কিন্তু, দারুণ অভিনয় করেছে। ওই তো গো কি~ হ্যাঁ, বাবাইদার তো ভালো নাম ঋত্বিক, জানো তো? হ্যাঁ, আবার~ আবার তো ধারাবাহিক ও করে~ করতো আগে। কিন্তু ওনার যে, ঠিকই বলেছো। সত্যি আমি না ভাবতে পারিনি। যে প্রথমে মনে হয়েছিল যে কি বাবা কেমন অভিনয় করবে। আহ কেমন দেখতে, সত্যি। তারপরে যখন আমি ছবিটা দেখলাম।

একদমই ঠিক বলেছো ৷ এই ছবিটা এত মিস~ মানে, এত সুন্দর গল্পটা তৈরি, যে মানে উনি যে এত সুন্দর ভাবনা চিন্তা নিয়ে তৈরি করেছে৷ সত্যি, উনি বলে পারেন বলো? হ্যাঁ গো দিদি, আমারও কিন্তু ওই জায়গাটা একটু খারাপ লেগেছিল ৷ কারণ শুভশ্রী, পরিমিতা হয়েছিল, তাঁর কিন্তু বড়োই মনটা ভেঙে গিয়েছিল৷ তখন তো বেশ মন~ আমার খারাপ লাগছিল। মনে হচ্ছিল, আর বোধহয় আম~ আমি আর ছবিটা দেখবই না। তারপরে দেখলাম, না ছবিটা শেষ করেই ফেলি। তারপর যখন শেষের দিকটা যখন গেলাম, তখন মনে হলো যে নাম ছবিটা সত্যি না দেখলে ভুলই করতাম। একদমই ঠিক বলেছো। প্রত্যেকটা ছবিতে তো এরকম অভিনয় আমরা প্রায়ই দেখতে পাই। কিন্তু এই ছবিতে আমরা যে এত সুন্দর একটা নানারকম, মানে উন্নত ধরনের অভিনয় দেখতে পাব, সত্যি এটা ভাবার বিষয়।

হ্যাঁ দিদি, ওটাও দেখেছি। আমার তো খুব মজা হচ্ছিলো, যে চুরি করে কখনও এরকম কাজ করা যায় বলো?

আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে জানো? শুভশ্রী কোন আবার যখন সেই করমস্থানেতে যখন নতুন যোগদান করবেন না। তার পরে যখন তার মধ্যে আস্তে আস্তে, একটু একটু করে উন্নতি শুরু হবে। আমার কিন্তু সেইটা বেশি ভালো লেগেছে। একদমই ঠিক বলছো। ওই রকম করে চুল বাঁধা তো মানুষের উঠেই গেসে, কেও তো এখন বাধেই না। কিন্তু শুভশ্রী কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আচ্ছা বেশ৷ তুমি পাঠিয়ো, আমি দেখব। কিন্তু জানো তো, ওই বাবাইদার যে মা ছিলনা, যে নাবলি গো। বুঝতে পেরেছ? উনি কিন্তু, উনি কিন্তু মায়ের অভিনয় অসাধারণ করে~ । একদম চোখ দিয়ে জল বার করে দিয়েছে এত সুন্দর অভিনয়। আর এদিকে তুমি উনি তো ধর সিনেমা তো করেন, কিন্তু জি বাংলা বলে একটা tele ধারাবাহিক মানে একটা ইয়ে~ আছে, television আছে, ওখানে তো উনি হামেশাই ধারাবাহিকে অভিনয় করে। আমি তো মাঝে মা~। আমি তো দেখি, মা রা যখন television দেখে, তখন দেখা যায়। উনার অভিনয় কিন্তু আমার বড় ভালো লাগে। খুব ভাল অভিনয় করে উনি। আমিও মাকে বলেছি যে, তোমাকে আমি ছবিটা আহ tel~tv তে লাগিয়ে দেবো, তুমি দেখো। মানে ছবিটা এত অসাধারণ করেছে, পরিবারের সাথে বসে দেখার মতো ছিল~ মানে ধারাবাহিক। cinema টা করেছে বলো। ধারাবাহিকগুলো তো একবারে বাজে করে দেয়। শুধু একই গল্প। একই জিনিসপত্র দেখায়। কি আর বলব, যাক আমার এই সে তো আর কিছু বলার নেই। মা-দের ধরো ওইটাই ভাল লাগে দেখতে।

আর, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, আহ আর কী ভালো লেগেছে তোমার৷ এই ছবিতে আর কোন দৃশ্যটা বেশি ভালো লেগেছে? আচ্ছা। তোমার ঐ জায়গাটা খুব ভাল লেগেছে বলো? সে তো ঠিকই বলেছ ৷ আমি না প্রথমে তো আহ ছবিটার গল্পটা বুঝতেই পারছিলাম না। তারপর যখন শেষের দিকে ঐ ঐ জায়গাটা আছে না? যেখানে তোমাকে বাবাই দা চিঠি দিয়েছিল, সে চিঠিটা পরতে যে বা~

হ্যাঁ, এটা কিন্তু তুমি ঠিক বলেছো। যদি আগেই যদি আগে চিঠিটা যদি পরে ফেলত, তাহলে সত্যিই এটা হত না। বাবাইদা মারা যাওয়ার পরে, ওর মনে পড়ে যে চিঠিটা পড়তে হবে। হ্যাঁ, দেখো দাগ না কাটলে বলো তুমিও এত সুন্দর মনে রাখতে? তুমি আমাকে বলতে, দেখ cinema টা কত সুন্দর? আর আমি তোমাকে বলতে পারতাম না সত্যি যাক কী অসাধারণ একটা পরিচালক এত সুন্দর গল্পটা তৈরি করেছেন।

আমি তো মাঝে মাঝে ওই আহ ছবির সমস্ত গানগুলি শুনি। জানো আমার খুব ভাল লাগে। এত সুন্দর গান, এত সুন্দর সুর, কী বলব তোমাকে। সেটাই বরঞ্চ ভালো হয়। জানো তো, কিন্তু cinema টা যদি আর কিছুদিন যদি চলত না, তাহলে কিন্তু আরও ভাল~ আরও জনপ্রিয়তা অর্জন করত। খুব অল্প সময়ের মধ্যেই দিয়েই cinema চলে গেল জানো। হুম ঠিকই বলেছ। কিন্তু আমি ভাবছি, আর একবার দেখব। আমার না একবার দেখে মন ভরেনি গো। হ্যাঁ। আর এখন তো আবার পরীক্ষা হয়ে গেছে। এখন তো আমি ফাঁকা আছি। তাহলে একদিন তোমা~ তুমি আর আমি একসঙ্গে বসে, ভাল করে দেখব। বেশ, ওটাই বরঞ্চ ভালো হবে বুঝলে? আচ্ছা ঠিক আছে। তুমি জেনো মনে রেখো! রাখছি আমি। ভাবছি internet থেকে কোন একটা জিনিস কিনব। কিভাবে কিনলে সুবিধা হয় বলো দেখি? এখন তোমার তো আমাজন, ফ্লিপকার্ড অনেক ভালো ভালো site চলে এসছে যে যার মাধ্যমে আমরা সবই কিনতে পারব এখানে, দেখতে পারব।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 দেখো এখনতো আমাজন ফ্লিপকার্ড দুটোই ভালো। ওখানে তুমি দেখতে পারবে যে, কতজন কিনেছে? এবং কোনো product যদি কোনো defect বা খারাপ থাকে, সেখানে কিভাবে খারাপ থাকছে? সেখানে ওদের আহ তোমার দেখতে পারবে যে, ওরা কোনো comment করেছে কি না?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 তো internet থেকে কিনলে কি বা আমাজন থেকে কিনলে কি সুবিধা হবে? হ্যাঁ অবশ্যই। তোমার budget যেমন আছে সেই অনুযায়ী ওখানে তুমি দেখে নিতে পারবে। সবথেকে ভালো কথা যে, ওখানে তুমি দেখতে পারবে যে, কোন budget এর মধ্যে কি নিচ্ছো? কত জন ওখানে like মানে ওটাকে support করেছে? যে এই জিনিসটা ভালো। দেখতে পারবে ওখানে।

হ্যাঁ তো তোমার কোনো সমস্যা যদি হয়, ওখানে তোমার লেখা থাকবে যে, তুমি সাতদিনের মধ্যে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

হ্যাঁ হ্যাঁ তুমি দেখেই নেবে না ওখানে? ওখানে তোমার সমস্ত সবকিছু থাকবে ওখানে লেখা। কেমন কি চলছে? কেমন কি আছে ওর মধ্যে? কেমন quality আছে? তুমি কোনো product কিনেছিলে এইরকম কোনো আমাজন বা ফ্লিপকার্ড থেকে? আমার তো বাড়ির সমস্ত কিছু suppose ধরো আহ ধরে নাও আমার home theater, আমার android ফোন, router, সবকিছু আমার online থেকেই নেওয়া। জামাকাপড় কিনেছি online থেকে জামাকাপড় কিনেছি। কিন্তু আহ এই system electronic জিনিস কেনাটা ঠিক হবে কি না? না দোকান থেকে কিনবো? বা দোকান থেকে কম দামে পাবো কি না? সেটা আর কি।

এখন তুমি যদি দোকানে যাও? তোমাকে হয়তো দুটো বা তিনটে জিনিস দেখিয়ে বলবে, এইগুলোই আছে। কিন্তু তুমি যদি online এ জিনিসটা কিনতে চাও? সেখানে তুমি অনেকরকমের আহ নিত্যনতুন জিনিস দেখতে পারবে যে, কত company এখানে আছে? কেমন কোনটার আহ দাম সব দেখতে পাচ্ছো? সব পাবে এখানে।

এখন সেগুলো আর যেতে হয় না। বাড়িতে internet আছে। বাড়িতেও প্রয়োজন নেই। এখন SIM এর মাধ্যমে recharge করছি। recharge এর করলেই ওখানে internet পাওয়া যাচ্ছে। যার মাধ্যমে আমরা আমাজন, ফ্লিপকার্ড এর মতো বড় বড় commercial site এ ওখানে আমরা জিনিস কিনে নিতে পারছি।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

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এইগুলোতো আছেই ওখানে। অনেকরকমের ছাড় দেওয়া হয় ওখানে। suppose ধরো, আজকে ওখানে কোনো festival আছে। কোনো অনুষ্ঠান বা কিছু আছে holiday আছে, যেখানে আজকে দুর্গাপুজোর সময়,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 আবার ও এল এক্স থেকেও তো পুরোনো জিনিস কেনা যায়। আগে ও এল এক্স ব্যবহার করতাম। যেখানে পুরোনো জিনিসের add দেওয়া থাকতো। কম দামে সেই জিনিসটা পাচ্ছি।

ও এল এক্স বলো, কুইকার বলো যেখানে আমরা জিনিসপত্র কিনতেও পারি এবং বিক্রি করতেও পারি। ধরে নাও তোমার কাছে কোনো একটা laptop আহ কোনো পুরোনো হয়ে গেছে। তুমি ওটা বিক্রি করতে যাচ্ছো তার জন্য তুমি আগে কি করতে? তুমি তোমার বন্ধুবান্ধব দের বলতে ডেকে ডেকে বলতে যে, আমার কাছে একটা পুরোনো laptop আছে কেউ নেবে? এখন সেগুলোর আর বলতে হয় না। কুইকার বা ও এল এক্স এ তোমার একটা বিজ্ঞাপন ওখানে দিয়ে দিলে। দিয়ে আমি আমার laptop বিক্রি করতে চাই। কত আর দাম নেবে? সেটা ওখানে লিখে বললে। ব্যাস হয়ে গেলো ওটা। ভালো হয়েছে net এর ক্ষেত্রে অনেক কিছুই করতে পারছি। internet এর থাকার দরুন এ অনেক কিছু পাচ্ছি খুব কাছাকাছি।

ছেলেরা যেমন কর্মক্ষেত্রে যতটা উপযোগী হয়ে গেছে, মেয়েরাও হয়ে গেছে। মেয়েরা এখন মিশো বলে একটা application আছে যার মাধ্যমে ওরা hand craft মানে তোমার হাতের সমস্ত জিনিস তৈরী করে ওখানে বিক্রি করছে। হাতের তৈরী জিনিস বলো, জামা, কাপড় যেকোনো জিনিস বিক্রি করছে। এবং ওদের ওদের income করে নিচ্ছে। ওদের সংসারের যাবতীয় চাহিদা, সব ওরা নিজেরা পূরণ করছে। আগে তো এইসব জিনিস খুব একটা পাওয়া যেত না। এখন এই বিভিন্ন site আসাতে সেটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ আগে সবকিছু আহ জিনিস কিনতে গেলে, আমাদের market এ বা বাজারে গিয়ে Line দিয়ে কিনতে হতো। ওখানে আবার দাম এক দাম বলতো। জিনিস কম থাকতো। দেখতে পেতাম না। হাত দিলে বকাবকি করতো। এখানে তুমি অনেকরকমের জিনিস দেখতে পারবে। দাম দেখতে পারবে। কতজন কিনেছে জিনিসটা? সেটা দেখতে পারবে এবং যদি কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে তুমি এক সপ্তাহের মধ্যে ওটা

এখন বাজারে না গিয়েও internet থেকে অনেক আহ market খুলেছে। যে internet এর মাধ্যমে marketing করা যাচ্ছে। সব শাকসবজি কেনা যাচ্ছে। যেমন সামনের সপ্তাহে, মাংস কিনে ছিলাম। ওই internet এ বলে দিয়েছি, ওদের একটা site রয়েছে। ওরা বাড়িতেই পাঠিয়ে দিয়েছে।

ওখানে internet এর মাধ্যমে টাকা পাঠিয়ে দাও, ওরা তোমাকে ভালো জিনিসটাই দিয়ে দেবে ওখানে। যার মধ্যে কোনো খারাপ জিনিস থাকবে না।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 Quality ও ভালো রয়েছে উম অনেকটা সুবিধা হয়েছে। যদি আমি বাজারে না যেতে পারলাম কোনো কারণে? তাহলে আমি ওখানে internet এ বলেদিলাম যে, হ্যাঁ

হ্যাঁ এটা ভালো করেছে। আজকে বাড়িতে বাবা মা কোথাও গিয়েছে বাড়িতে আমি একা আছি, সেক্ষেত্রে আমি কিভাবে কাজ করবো? আর কিভাবে রান্না করবো? সেক্ষেত্রে আমি online এ একটা Order করলাম। ওখান থেকে খাবার বাড়িতে চলে এলো, ভালো করেছে। কোথাও যাতায়াতের ক্ষেত্রেও সেটা ভালো করেছে। যেমন ওলা উবের এনে ভালো করলো। যেমন কলকাতায় যেতে হবে এখন, তাহলে আমি ওখান থেকে ওলা উবের book করলাম, চলে গেলাম। হ্যাঁ সেটাই মানে আজকাল internet এর ব্যবস্থা বাড়িতে এসে খুব ভালো করেছে। বাড়িতে বসে সমস্ত কিছু হচ্ছে। আমি কোথাও যাবো, আমাকে কোথাও বলতে হচ্ছে না, just

আবার যেমন ট্রেনের ক্ষেত্রেও সুবিধা হয়েছে। live status দেখা যাচ্ছে। ট্রেনটা এখন কোথায় রয়েছে? বাড়ির থেকে বেরোবো কি এখন? বা আরো দেরিতে বেরোতে হবে? বা ট্রেনের time table কটা রয়েছে? সেটা আমরা জানতে পারছি।

হ্যাঁ এটা একদম ঠিক কথা। আমি সেইদিন হাওড়া যাবো কিন্তু দেখলাম যে, আমি যে ট্রেনটা তে যাবো ভাব~ ভেবেছিলাম সেই ট্রেনটা অনেক্ষন আগে বেরিয়ে গেছে। ভাবলাম না একবার দেখে নি যে, ট্রেনটা কোথায়? ওই দিন ভোরবেলা কুয়াশা হওয়ার জন্য দেখলাম, যে ট্রেনটা না late করেছে। তো কি করলাম? আমি আধঘন্টা পরে গিয়েও দেখলাম ওই ট্রেনটা এখনো সঠিক সময় পৌঁছতে পারেনি। তো ওই ট্রেনটা তে করে আমি হাওড়া চলে গেলাম। ভালো করেছে এখন। এখন তুমি ঐগুলো কেন? যখন তুমি সমস্তকিছু internet এর মাধ্যমেই পেয়ে যাচ্ছ না? যেমন অনেক আগে বেরোতে হতো আগে। আর এখন যখন ট্রেন তার পাঁচ মিনিট আগেই বেরোলে পেয়ে যাবো। আর আগে কয়েক ঘন্টা আগে বসে থাকতে হতো station এ। তাতে খুব অসুবিধা হতো। সময়ের নষ্ট হতো।

কিন্তু এখন মোবাইলে internet এর সুবিধা আসাতে, এখন যখন দরকার ট্রেনটা যখন রয়েছে সেক্ষেত্রেই আমরা বেরিয়ে যেতে পারছি। হ্যাঁ আগে তোমার কি করতে হতো? নিকটবর্তী station থেকে ওদের যে paper এ যে time table যেটা থাকতো ওটা সংগ্রহ করতে হতো। এখন সেগুলো সংগ্রহ করতে হয় না। internet এ চলে আসছে। যেকোনো একটা app আমার যে নিকটবর্তী যে station আছে, বা Indian railway র একটা app install করলাম। ওখান থেকে আমি দেখতে পেয়ে গেলাম, কোন ট্রেন কখন আছে? কখন কে late আছে? সবই দেখতে পারছি ওখানে।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

আমাকে আনতে যেতে হতো মানে store এ। এখন কি হচ্ছে? আমি online দেখতে পাচ্ছি যে, আমার নিকটবর্তী store এ যেখানে যেতাম সেখানে ওই medicine টা আছে কি না নেই? আগে গিয়ে জিজ্ঞেস করতাম? যে medicine আছে? ওরা বলতো এখন stock নেই, কি করতাম? বাড়ি চলে আসতাম। কিন্তু এখন আমি বাড়ি বসে দেখতে পাচ্ছি যে, medicine টা ওখানে আছে। তো গেলাম গিয়ে বা Book করলাম। ও যাওয়ার প্রয়োজনই নেই। বাড়ি বসে book করলাম। আমি কটা booking করার জন্য কিছু টাকা pay করতে হতো online এ, online এর মাধ্যমে টাকা pay করলাম। বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে। আমাদেরও খুব সুবিধা হয়েছে এই ব্যাপারটা। কেন না? বাড়িতে বয়স্ক লোকজন আছে। আর medicine যদি এখন দোকান থেকে আনতে যাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এখন online এই order করে দিলাম। বাড়িতেই দিয়ে গেলো। হ্যাঁ সেটাই। বাড়িতে আমারও বাবা মা আছে। তাদের জন্য সমস্ত ওষুধ pressure এর ওষুধ ওখানেই নিয়ে আসতে বা যেতে হয়। এখন অনেক সুবিধা করেছে online সবকিছু book করে দিলাম। বাড়ি এসে পৌঁছে গেলো। এখন বাড়ি বসেই সবকিছু হয়। যেমন তোমার electric bill, gas bill সবকিছু online এই চলছে। এবং আমি যে ফোনটা use করি বা যে broadband টা use করি তার জন্য আর Proprietor কে ফোন করতে হয় না, দোকানে যেতে হয় না, সে বাড়ি বসেই হয়।

তার জন্য অপেক্ষা না করে, এখন নিজেরাই recharge করে বসে বসলাম।

তা বলো বাড়ির সব ভালো তো?

হ্যাঁ আমারও ভালো লাগলো। কারণ আমরা সত্যি কথা বলতে, এত জানতাম না। এত updated ছিলাম না। যে internet আমাদের জীবনে এসে, কত ভালো করে কাজ করেছে? এই যা এখন দুজন কথা বলতে পেরে অনেক কিছু জানতে পারলাম internet সম্পর্কে। এখন যদি না কথা বলা হতো, তাহলে কি আর জানতে পারতাম? হ্যাঁ সেটাই internet মানুষ কে সত্যি খুব ভালো কাজ করে দিয়েছে।

এই internet এর মাধ্যমে তো অন্তত কথা হচ্ছে দুজনের মধ্যে। এখন যদি দেখা হতো, কবে হতো? কি হতো না হতো? বা অনেকরকম সম্পর্কের অনেকরকম problem থাকতো। এখন internet আসলো ভাই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

আমাকে হোয়াটস্যাপে বলে দিলে। এটা ভালো বেশ। আর আগে তো আগে তো massage এর জন্যে অনেক charge কাটতো। এখন net connection রয়েছে। ওতেই বলে দিতে পারছি যে

হ্যাঁ আগে কিছু আমাকে যখন দেখতে হতো পাঠাতে হতো এখন কোনোকিছু প্রয়োজন হচ্ছে না। একটা ছবি তুললাম তুলে তোমাকে send করলাম। তুমি দেখে নিলে, কি কি লাগবে? কি কি লাগবে না? সবকিছুই ভালো ভাবে হয়ে যাচ্ছে এখানে। ঘরের কি কি জিনিস কিনতে হবে বা না কিনতে হবে? সেটা আমরা এখন massage একটা করে দিলাম হোয়াটস্যাপ internet কলে। তাতেই জানতে পারছি যে, হ্যাঁ এইটা এইটা লাগবে। কিন্তু আগে অনেক কিছু

হ্যাঁ আগে আমরা এখন বাজারে যখন যেতাম, সেখানে কত টাকা বাকি আছে কি নেই? জা~ জানার জন্য বলতাম। ও খাতা খুলে দেখতো, কি আছে না নেই? এখন সবই online এর মাধ্যমে ও ওখান থেকেই input করলো আমার কাছে massage চলে এলো। আমি কি কি কিনেছি? ক টাকা বাকি আছে? notification চলে এলো। হ্যাঁ এই apps টা আসাতে ভালোই হয়েছে। প্রত্যেক মাসে কত কত টাকা দিতে হবে?